ওরা সব নাচ করছে এবং একটি লোকও সেখানে দেখা যাছে।

এবং আকাশটি ও খুবই সুন্দর।

এবং রয়েছে ফুলের মালা দিয়ে সে মণ্ডপটির সাজানো এবং আশেপাশে রয়েছে বড়ো বড়ো বাড়িও।